হম এ এক্ষেত্রে আমি রোপণ করার পরে আমাকে তো একটা ইয়ে দেওয়ার বিষয় আছে পানি দেওয়ার বিষয় আছে, আমি কতটুকু পানি দিতে পারি?

আমরা সেভাবে শ্যালো দিয়ে ছেচ দিই তোমরা কেমনভাবে দাও সেটা আমি জানিনা। তোমাদের জমি যে মাটির উর্বরতা টা কেমন? আমাদের মাটির উর্বরতা প্রায় ধরো আমাদের যে মাটিতে টমেটো চাষ করেছি সেটাতে তোমার এঁটেল মাটি বুজছ মানে এ মাটিতে তোমার টমেটো চাষ খুব ভালো হয় আরকি। এঁটেল মাটি তে। তো হ্যাঁ হ্যাঁ আমিও জানি যে এঁটেল মাটিতে ভালো চাষ হয় আমাদের এঁটেল না হাল্কা দোআঁশ এঁটেল তাও আমাদের ভালোই হচ্ছে আলহামদুলিল্লা খারাপ হচ্ছে না। হ্যাঁ তোমার টমেটো চাষ টা তোমার এঁটেল মাটিতে বা হাল্কা বা যেটা দোআঁশ মাটি যেটা সে মাটিতে ভালো হয় কিন্তু বিড়লা মাটিতে তোমার টমেটো চাষ টা হয় না। এটা আমি জানি যে বিড়লা মাটিতে টমেটো চাষ হয়না আমি তো টমেটোর পাশাপাশি শাকসবজি ও করছি যেমন পুঁই শাক, লাল শাক ও আছে এক্ষেত্রে তুমি শাকসবজি বিষয়ে কী বলতে পারো যে agriculture এ শাকসবজি তোমার কী ধারনা থাকে? হ্যাঁ তুমি তোমার টমেটো জমির চার পাস দিয়ে তুমি কি শাকসবজি রোপণ করতে পারো এখন যেহেতু পালং শাক বা, অন্যান্য শাকসবজি যেমন তোমার ডাটা, যেগুলো মানে ডাটা বা লাল শাক এই শাকসবজি গুলো তোমার টমেটোর চার পাস দিয়ে তুমি আহ ছিটায় দিতে পারবে মানে বীজ টা ছিটায় দিতে পারবে বুঝছ? ছিটায় দিয়ে তারপর তুমি পানি দিয়ে দিলা।

ওটা তুমি করতে পারবা তো তারপর তুমি মানে তোমার যে জমি তে মানে যে টমেটো চাষ করছো সে জমি তে কিছুদিন তারা মানে মাটিতে লেগে যাওয়ার পরে তুমি যে গাছ গুলো মানে সেগুলো তুমি তোমার, উঠাই দিতে হবে মানে কোনো আগাছা রাখা যাবে না। তারপরে তোমার মানে কিছু সার দেওয়া লাগবে জৈব সার বলো বা রাসায়নিক সার বলো কিছু সার দিতে হবে তারপরে তোমার, দুইবার সার দেই তারপর দুইবার তোমার হচ্ছে মানে মাটিটা আগলা করে দিতে হয়, আগলা করে দেখি সারটা ও দেওয়া হইছে পানিও ঠিক করে দিয়েছে এখন দেখা যাক মানে কেবলা ফসল টা মাঝামাঝি পুরো,

হ্যাঁ হ্যাঁ তারপর ধরো তোমার মানে আসতে আসতে তোমার এই গাছ গাছও বড় হবে তারপর ফুল, ফুল ফল, মানে ফুল আসবে প্রথমে তারপর তোমার ফল ধরা শুরু করবে। আচ্ছা দেখব আমি বিষয় টা নিয়ে আপনি পুঁই শাকের পাশাপাশি বাংলাদেশের আমাদের বাংলাদেশের agriculture নিয়ে বলি সেখানে তুমি কী

বাংলাদেশের agriculture কেমন চলছে এইটা নিয়ে আসলে দেখো আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ব্যাবসায়ী area টা মনে করো সেটা তো আসলে কৃষকের ওপর নির্ভর মানে আমরা কৃষিকাজের ওপর নির্ভরশীল

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক একটা ঠিক কথা বলেছো এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলছ যে আমাদের বাংলাদেশ টা কৃষি প্রধান দেশ মানে আমাদের বাংলাদেশে মানে main যে আয় উন্নতি বা main উন্নতির যে দিক টা সেটা আসলে কৃষি কাজ কৃষি খাদ থেকে আসে কিন্তু আর কৃষকরা যদি মানে ঠিক মতো তাদের ফসল আমাদের দিতে না পারে তাহলে কিন্তু আমরা আমাদের চাহিদা পুরন করতে পারবো না তাইনা? আমাদের কৃষক দের সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলছ আসলে কৃষক দের মানে গুরুত্ব টা ঠিক দিতে পারছে না মানে ঠিক দিচ্ছেই না আরকি। মানে কৃষকরা যে প্রত্যাশা করছে যে তাদের সবজীর দাম বা এই যে বলো তারা সেই,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলে মানে সেটা যদি একটু করে মানে যেমন রাসায়নিক সার বলো রাসায়নিক সার তো বেশি ব্যাবহার করা হয় রাসায়নিক সারের দামটা কিন্তু প্রচুর বাড়ছে বুঝছো? কিন্তু কৃষকরা যে হারে মানে তাদের ফসল ফলাচ্ছে, তাদের সে হারে তারা দাম পাচ্ছে না মানে তারা যেই দাম টা প্রত্যাশা করে সেই দাম টা তারা পায় না কিন্তু তারা সারটা খুব বেশি দামে কিনে মানে কিনতেছে।

হ্যাঁ কারন এখন তোমার মানে সারও অতিরিক্ত ব্যাবহার করতে হচ্ছে সার ব্যাবহার না করে তোমার গাছ হচ্ছে না ফসল ফলানই যাচ্ছে না সার ব্যাবহার না করলে আর মানে যেসব কীটনাশক গুলো ব্যাবহার করা হয়, এসব গুলোর ও দাম বৃদ্ধি পাইছে কিন্তু সেই হারে আমরা মানে দাম পাচ্ছে না কৃষকেরা আরকি। তারা খরচ করতেছে কিন্তু খরচের টাকা তুলতে পারতাছে না অনেক সময় দেখা যাচ্ছে যে দাম ভালোই পাচ্ছে কিন্তু অনেক সময়ে বেশির ভাগ সময়ে তারা তাদের আশা অতিরিক্ত দামটা পাচ্ছে না। বাংলাদেশের কৃষি অবস্থা আগের থেকে অনেক ভালো হইছে কিন্তু এখন শীতকালে অনেক ফসল ফলে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ এসিকে অনেক কৃষি সুন্দর্জ কৃষির অনেক গুলা বিষয় আছে। Check করলে তুমি দেখতে পাবে যে বাংলাদেশের দেখে দেখে বিভিন্ন দেশে যেরকম হচ্ছে তোমার সৌদি আরব তাছাড়া তোমার আমেরিকা কানাডা এগুলা তে কিন্তু ফসল করতিছে কিংবা,

প্রবাসি যারা অন্য দেশে আসে তারা ওখানে বাংলাদেশী কৃষি কাজ শুরু করছে যা দেখে ওখানকার মানুষেরাও শুরু করছে এটা কিন্তু আমাদের অর্থনীতি, Plus আমাদের পড়াটাতে গৌরবের বিষয় হ্যাঁ তুমি এটা ঠিক কথা বলছ মানে আমাদের বাংলাদেশী থেকে যারা মানে প্রবাসি জীবন জাপন করছে তারা কিন্তু বিদেশে গিয়ে মানে তাদের মাটিতে আরকি বিদেশের মাটিতে চেষ্টা করতেছে যে, মানে ফসল ফলানোর কিন্তু তারা অনেক ক্ষেত্রে দেখি সাফল্য ও হচ্ছে আমরা প্রায়ই news এ দেখি আরকি যে এখন বিদেশের মাটিতেও বাংলাদেশের মানুষেরা চাষাবাদ করছে তাইনা অনেকে ভালো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলে দেখো আমাদের মানে ফসল ফলানোর জন্য যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো তোমার মাটি তাইনা আসলে মাটি ভালো না হলে তো কোনোকিছু সম্ভব না কোনো কিছুই ভালো হবে না।

বৈদেশের আবহাওার সাথে একটা নিবিড় সম্পর্ক একটা ফসলের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি এটা ঠিক কথা বলছ যেমন আমাদের দেশে দেখো মানে মানে সবসময় শীত বা সবসময় গরম এরকম টা নয় কিন্তু আমদের শীত ও আছে গরম ও আছে এই কারনে আমাদের দেশে, হ্যাঁ। এইজন্য আমাদের দেশে প্রায় সব ধরনের ফসল বা শাকসবজি সব কিছু যেন ফলনের সম্ভব হয় কিন্তু অন্যান্য দেশে যেমন তোমার কোনো অনেক দেশে আছে যেগুলো তে মানে সারা বছর ঠাণ্ডা বা সারা বছর গরম

অনেক জায়গা আছে যেমন সাইবেরিয়ার কথা বলি ওখানে তারা চাইলে তো সবুজ,

না না না সেসব জায়গা তে তো মানে কোনোভাবেই কোনোভাবেই শাকসবজি ফলান সম্ভব না।

উদ্যোগ নিতে পারি যারা যারা নতুন যারা যারা এখনও আহ কৃষি কাজে আসেনি নতুন প্রজন্ম যারা কৃষি কাজ সম্পর্কে ধারনা নেই মানে আমরা চাই তাদের কে কৃষি কাজের ধারনা দিতে পারি Facebook এ একটা group খুলে তাদেরকে আমরা জানালাম এভাবে শাকসবজি use করা যায়।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি একটা ভালো একটা কথা বলছ এরকম আমরা এরকম একটা কাজ করতে পারি অবশ্যই সেটা অবশ্য ভালো হয় তোমাকে আমার group এ add ও করে দেবো এবং আমি admin হয়ে group টা কে সামলাবো আর তুমি যে একজন ভালো দক্ষ মানুষ তুমি যেহেতু অনেক গ্যান ধারনা রাখ আর তুমি যেহেতু টমেটো চাষ করছো তুমি অনেককে পরামর্শ দিতে পারবে।

অবশ্য চেষ্টা করবো তো একটা group খুলে ফেলো তুমি যাতে মানে অনেকে জানতে পারে এবং চাষ বাস করতে পারে নিজেদের চাষ যাতে নিজেরা পুরন করতে পারে আরকি।

বই এও ঠিক মানে কৃষি বিষয় গুলো ঠিক দেওয়া থাকে না।

নতুন কৃষি এটা নিয়ে একটা বই তৈরি করা যেতে পারে। হ্যাঁ আসলে এটা করা যেতে পারে কিন্তু মানে যেহেতু এটা একটা মানে international ভাবে মানে আমাদের দেশীও ভাবে মানে যেহেতু বইটা দেওয়া হয় ইস্কুলে,

হ্যাঁ হ্যাঁ অবশ্য এটা করা যায় মানে একটা বই বের করে তারপরে তোমার বিভিন্ন library তে sell করতে পারি এই কাজটা আমরা করতে পারি অবশ্য চেষ্টা করলে অবশ্য গবে করা যাবে হ্যাঁ। চেষ্টা করা যায় অবশ্যই এই কাজটা করা যায়

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। জানাবো আর তুমি তোমার ফলনের কথা আমাকে update দিও আর পরামর্শ আমিও যদি আমার থেকেও যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই নিও লজ্জা বোধ করোনা সমস্যা নেই। না না কোনো সমস্যা নেই তোমার যেকোনো ধরনের পরামর্শ কৃষি ক্ষেত্রে আমাকে বলবা আমি চেষ্টা করবো যেটুকু পারি তোমাকে বলবার সমস্যা নেই। তোমার গ্রামের বাড়ি টা কোথায় শোনাই তো হলো না। আমার গ্রামের বাড়ি হলো বোন পাড়া তোমার কুদিম ছিল আমার গ্রামের নাম তুমি চলে আসবে এখানে অনেক ধরনের শাকসবজি এখানে চাষ করা হয় প্রায় সব ধরনের ফসল চাষ করা হয়। হ্যাঁ হ্যাঁ তুমি আমার গ্রামে এসো আমার গ্রাম হচ্ছে বায়নগর থানার ওদিকে আমার গ্রাম আসবে আমার ফসল দেখে যাবে কেমন কি সব গ্যান ধারনা রাখবে। Okay অবশ্যই অবশ্যই আমি অবশ্যই যাবো সময় পেলে অবশ্যই যাবো তো তোমরা তোমাদের সমস্ত পরিবার কে নিয়ে আসবা, ভাই অবশ্যই যাবো আর, তুমি আমার কথা গুলো একটু ভেবে রেখো আর একটু মাথায় রেখো যে কীভাবে কি করা যায় আর কৃষি ক্ষেত্রে এতক্ষণ আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ অনেক সাহায্য করছ জানা হলো আমি কৃষিকাজ টা একটু confuse থাকতো। Okay okay okay

হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য অনেক হবে মানে আমরা যদি মানে বাংলাদেশের কোনো একটা অবদান রাখতে পারি, জি জি তুমিও ভালো কথা বলেছ okay সমস্যা নেই আমি তোমার বিষয়ে ভেবে দেখব আর আমার বাসায় দাওয়াত থাকল আচ্ছা ভালো থেকো আল্লা হাফিস। আচ্ছা okay Hello আসসালাম আলিকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হাবিব? এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? লিখও আলহামদুবিল্লা ভালো আছি। তারপর কি খবর আপনার অনেকদিন হয় আপনার সাথে কোনো বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। আজকে চলেন আমরা একটা topic নিয়ে আলোচনা করি।

হ্যাঁ আজকে আমি মূলত হম চাচ্ছি যে একটু ধর্ম বিষয়ক আলোচনা করতে পারি religion যেটাকে আমরা বোঝাচ্ছি। হ্যাঁ করা যায়। হম আপনি এ সম্পর্কে আমাকে একটু বলুন। হ্যাঁ আসলে ধর্ম বলতে আমরা তো সাধারণত আহ কয়েকটা ধর্ম সম্পর্কেই জানি। যেমন মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এরকম আমরা তিন চারটে ধর্ম সম্পর্কে জানি। কিন্তু আসলে সারা বিশ্বে, পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে যেগুলো সম্পর্কে আমরা জানিই না ধরতে গেলে। আপনি কি জানেন? ঠিক বলেছিলেন আমি আসলে খুব ভালো করে না জানলেও মোটামুটি ভাবি যতোটুকু জানি প্রায় সারা বিশ্বে মনে হয় সাড়ে হাজারের মতো ধর্ম রয়েছে। তো এই ধর্মগুলো, এমনও ধর্ম আছে যেগুলোতে কেবল একজন মানুষ সেই ধর্মটা পালন করে, আর দ্বিতীয় কোন ব্যক্তি নেই আবার এমনও ধর্ম রয়েছে যে সেই একজন মানুষের মৃত্যুর মাধ্যমেই সেই ধর্মটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তো আমরা শুধুমাত্র যে মেন ধর্মগুলো যে ইসলাম, তারপর সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টান আ এই ধর্মগুলো সম্পর্কে বেশি তো। জানি বা এগুলো নিয়েই আমাদের আগ্রহ বেশি থাকে, অন্য ধর্মগুলো নিয়ে আমরা একটু কমই কথা বলি। জি জি এরকমই আসলে হয়েছে কি আমাদের আমরা আসলে বাহির দৃশ্যটা অনেকে আছে এগুলো নিয়ে রিসার্চ করে না, এ জন্য এসব সম্পর্কে জানান হয়না সচর আচর সায়ের, যেগুলা আসলে মানুষ মনে করে এগুলো জানার দরকারও নেই। কিন্তু এগুলো আমাদের আসলে জানা দরকার। অনেক জিনিসই আছে যেগুলা আমাদের জানা জাইনা থাকা ভালো আসলে আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই তাই আসলে আচ্ছা আমি একটা কথা বলি যে ধর্ম মানে নে নে তো ধর্ম অনেক কিছুই হয় তাই ধর্ম জিনিসটা কি? আপনি আপনি কি জানেন? আমি যেটা জানি সেটা বলতে পারি যে ধর্ম হলো এক ধরনের বিশ্বাস আমার মতে আরকি যে এটা পুরোটাই বিশ্বাস। আর এখানে বিশ্বাস ছাড়া আর দ্বিতীয় কোন শব্দ নেই।

এটা আসলে সব ধর্মেরই মূল লক্ষ্য থাকে কারণ তারা যে জিনিসটার প্রতি বিশ্বাস করে তারা সেই জিনিসটার প্রতি ধর্ম আচরণ বা ইমান আনে বা এরকম কিছু। হয়তো, তাই বলা হয় এটাকেই ইমান। কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু বলা হয় এটাকে। এখন যাঁরা যেভাবে যেটা বলে আর কি।

কি বলে? সুন্নি আমি যে কি, দেখলাম আমাদের ধর্ম গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভাগ আছে। যেমন ইসলাম ধর্মের মধ্যে অনেকে সুন্নি পালন করে, অনেকেই আবার আর কি বিভিন্ন রকম জিনিস আর কি এটা আসলে কেমন? আমি আসলে এই জিনিস টা, আমার এত তো আমি শুনছি যে এরকম। তো একটা ধর্মের মধ্যে আবার এতোরকম ভাগ কি ভাবে হয়? এটা, এগুলো না মূলত আমার মতে মানুষই এই ধর্মের ভাগগুলি সৃষ্টি করেছে। এগুলো তো আর কেউ না ধর্মের বিশ্বাসটাও যেমন,

জেদাজেদি এই ধরনের বিভিন্ন বিষয় থেকে আস্তে আস্তে আস্তে জনসংখ্যাও যখন বেড়েছে, বিভিন্ন ভুল বোঝাবুঝি সব কিছুর মাধ্যমে এই ধর্মটা ধীরে ধীরে ভাগ হয়ে গিয়েছে বা, মূলনীতি এক বললেও মনে প্রাণে সবাই মূলনীতি টাকে এক মানতেছে না। বা মূলনীতি এক মানলেও আনুষাঙ্গিক আর সব বিষয়গুলো আবার একই রকম ভাবে মানতেছে না এরকমও দেখা দিচ্ছে। হূম যে দুইটা ভাগ দুই রকম ভাবে মেনে চলতেছে।

দিন দিন রীতিনীতি চেঞ্জ হওয়ার কারণে এরকম ভাগ হচ্ছে ইসলামের।

ধর্মের প্রভাবে এরকম হচ্ছে কিনা জানিনা। তবে সামাজিক প্রেক্ষাপট তারপরে মানুষের চলাচল বর্তমান যেভাবে আরকি জীবন যাপন করে এটাতো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে যেভাবে চলাচল করছে বা মানুষ আজকে যে ভাবে কথা বলছে আজ থেকে দশ বছর পরে কথা বলার ধরণটা যেমন পাল্টে যায় ঠিক তেমনি জীবন ধারাটাও পাল্টে যায়। ঠিক তেমনি, আগে যেভাবে ধর্মটাকে বিশ্বাসের সাথে পালন করা হোত। এখন আমরা মুখেই সেটাকে বিশ্বাস বলতেছি বা ধরেন মুখে মানতেছি কিছু কিছু কাজও করতেছি। কিন্তু ভেতর থেকে সেটাকে পালন করতেছি না এটা অনেকটা বলা যায় যে জীবনযাপনের সাথেও আস্তে আস্তে পরিবর্তন হতে যাচ্ছে। জি জি এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে কারণ আগে মানুষ যেমন মনেপ্রাণে ধর্মটাকে বিশ্বাস করত, ধর্মের জন্য কাজ করত, এখন মানুষ ঠিক তেমনটা করছে না। মানুষ নিজের ইচ্ছামত, নিজের মতোই আরকি সবকিছু পালন করছে।

মোটামুটি অনেকে মানে তাই অনেক ধর্মে ধর্মটাকে পুঁজি করে ব্যবসা হচ্ছে। ধর্মগুরুর নামে কেউ কেউ চলেছে আর সেটাকে তারা তাদের পেশায় পরিণত করে নিচ্ছে। যে আরকি এক কথায় বলতে গেলে ধর্ম দিয়ে অর্থ উপার্জন করছে তারা এরকম কিছুই। হম হম অনেকটা সেরকমই, মানে যে কাজটা করা উচিত ছিল তাদের ধর্মের রীতি অনুসারে একটা দায়িত্ব থেকে একটা কর্তব্য থেকে। সেটাকে তারা এখন অর্থ উপার্জনের পথ হিসেবে বেছে নিচ্ছে।

বেশি প্রচারিত হচ্ছে বা বিভিন্ন social media গুলো, বিভিন্ন site গুলো তে, ইসলাম যেভাবে প্রচার হচ্ছে তা আগে তো এগুলো এত অর্থসহ সব মানুষকে এত সহজে জানানোর সুযোগ ছিল না। বা মানুষ যেহেতু জানতোই না সেটা আগ্রহ প্রকাশ করার মতো ক্ষমতা রাখতো না recently FIFA world cup যে হয়ে গেলো last আমরা অনেকেই হয়তো news দেখেছি যে আগামীর, ধ্বনি শুনে সব পর্যটকেরা দাঁড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ তো এটার মাধ্যমে আযানের যখন অর্থ গুলো তারা শুনছিল তারপরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম ধর্ম, ধ্বনির সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয় টিকে কে আপনি কোন চোখে দেখেন? হ্যাঁ আসলে এই জিনিসটা কি এই জিনিসটা আসলে ইসলামকে একটা মনে করেন একদিকে দিয়ে তারা প্রচারও করলো। আর একদিকে দিয়ে ইসলাম যে একটা সেরা ধর্ম সেটাও তারা বুঝিয়ে দিল এর মাধ্যমে।

এখানে কিন্তু অনেক মানুষই আছে যে আপনি বিভিন্ন ধর্মের মানুষ আছে। এখানে শুধু যে ইসলাম ধর্মের মানুষই ছিল তা নয় কিন্তু। এখানেই বিভিন্ন ধর্মের মানুষ ছিল যেমন খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বেশিরভাগই খ্রিস্টান ধর্মের মানুষই ছিল। তাও তারা বুঝতে পারল যে এটা সেরা এটাই এটাই অনেক মূল্য মূল্য দেওয়া দরকার তখনই তারা কিন্ত, এটাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। আসলেই তাই একদম ঠিক বলেছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালাও আ সবাইকেই তো সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীতে আমরা সবাই এক ধর্মের হয়ে আসিনি। মানে একই ধর্মের, ঘরে জন্ম গ্রহণ করিনি। তো সে ক্ষেত্রে তো আমাদের জন্য এতোটুকু বলা আছে যে যখন তুমি নিজে বুঝতে শিখবে তখন তুমি তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে সত্য-মিথ্যা টা যাচাই করে নিও তাই না। তো যখন ওটা তাদের জন্য প্রযোজ্য যে যারা ধর্ম সম্পর্কে বিভিন্ন চিন্তা রাখে যে, কোনটা সত্য কোনটা মিথ্যা বা বুঝতে চায় না বা হচ্ছে সুযোগ পাচ্ছে না বোঝার খোঁজার। তো বা নিজের ধর্ম সম্পর্কে যাদের আ বিভিন্ন সংশয় আছে তাদের জন্য এটা কিন্তু সুযোগ তারা এখন খোঁজ করতে পারে খুব সহজেই বা আ বিভিন্ন মাধ্যমে। এ বিষয়গুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে সত্য মিথ্যাটা যাচাই করতে পারে। যেটা আগে হয়তো বা এতটা সহজ ছিল না এখন অনেকটাই আমাদের আধুনিকতার মাধ্যমে সহজ হয়ে এসেছে। আপু কি একটা খবর দেখছিলেন নাকি আপনি যেটা বললেন মানুষ আসলে এখন আধুনিকতার মাধ্যমে ধর্ম গ্রহণ করতে পারে। কোন ধর্ম সঠিক কোন ধর্ম,

এটা তাদের জন্য অনেক সুন্দর সুযোগ। আপনি কি এই যে কিছুদিন আগে এই প্রায় দুই তিন দিন আগে একটা খবর দেখছিলেন কিনা আমি,

ছোটো থাকতে তার family ইর সাথে মনোমালিন্য হয় সে ইসলাম ধর্ম গ্রহণ করায়। সে তার family কে বলে যে ইসলাম ধর্ম ভালো এবং আরো অনেক কিছু তার family কে বলায় তার family তাকে,

ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এতদিন যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেইছিল। কিন্তু কিছুদিন আগে সে accident এ মারা গিয়েছিল। হ্যাঁ তার পরিবার তার লাশ গ্রহণ করেনি দেখলাম তো, এটা আসলে আমাদের ধর্মটা যে কত কতটা ভালো এবং কতটা ভালো শিক্ষা দেয় মানুষকে এটা আসলে অন্য ধর্ম দেখলেই বুঝা যায়। যেমন যতো কিছুই হোক, যতই অন্য ধর্ম হোক নাহলে অন্য কিছু হোক, যতো অপরাধই করুক একটা বাবা মা একটা সন্তানকে এভাবে সন্তানে lash এইভাবে গ্রহণ করে না এটা আসলে কোন ধর্ম শিক্ষা দেয় না, আমার মনে হয়। আসলেই তাই সব ধর্ম চায় শান্তি, তারপরে সুশৃংখল পরিবেশ, সুন্দরভাবে জীবন যাপন আমার মনে হয় যে সব ধর্মই চায় এখন। কিছু কিছু ক্ষেত্রে দেখি যে, সকল ধর্মে ক্ষেত্রে মানে সেভাবে এটা মুখে বলে বলে কিন্তু মানে না সে ক্ষেত্রে আমার ইসলাম ধর্মে মূলমন্ত্রটাই হচ্ছে ইসলাম মাত্রই শান্তি তো, তো শান্তি রক্ষার্থে যা করা প্রয়োজন এমনকি এটাও বলা আছে যে অন্য ধর্মও যদি, ধর্মের লোকেরাও যদি তাদের ধর্মটা পালন করে তখনো তাদেরকে বাধা দেওয়া যাবে না। সেটা অন্য ধর্মের লোকেরা করে, বেশিরভাগ ক্ষেত্রেই করে।

তারপরে বিভিন্ন জিনিসই তারা বলে যে হ্যাঁ আমাদের ধর্ম অনেক হ্যাঁ সঠিক, তাদের অনেক কিছুই শুদ্ধ। আসলে তারা এসব জিনিস বলে তারা কিন্তু সেগুলো করে না। কিন্তু আমাদের ইসলামে যেরকম কড়াকড়ি ভাবে কোন কিছু বলার, সেসব জিনিস তারা বলে সেগুলি তারা করেই। হম আপন ধর্মই সেরা। কি করা যাবে এখন অন্য ধর্মের যারা আছে আমরা তো তাদেরকে বাধা দিতে পারবো না। শুধু একটু দাওয়াত করতে পারি যে আসো আমার ধর্ম সম্পর্কে জানো একটু শোনো, একটু শিখো । একটু ধর্মটা সম্পর্কে আমরা বলতে পারি তাদেরকে আলোচনা করতে পারি। তারপরে যদি তারা মনে হয় বিবেকবোধ হৃতা হৃতো জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তি হলে, ভালো মন্দ টা বুঝে তারা সঠিক সিদ্ধান্ত গুলার দিকেই এগিয়ে আসবে। আসলে আমরাও চাই যে সব মানুষরাই কারন সাধারণ মানুষের যে জ্ঞান অথবা বুদ্ধি আছে, সেই জ্ঞান বুদ্ধির মাধ্যমে তারা যে এই জিনিসটা ভালো-মন্দ তারা বিচার করবে, সবচেয়ে ভালো হয়।

অবশ্যই। জি আপু আর কিছু জানার আছে আপনার এ সম্পর্কে জানতে? মানে আপনার, আজকের মতো এখানেই থাক, অন্য আরেকদিন হয়তো কথা হবে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

হু বল কেমন আছিস? ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ, আমি মোটামুটি বেশ ভালো আছি এখন। হুম নিয়ে বাড়ির সব ঠিক আছে? হুম বাড়ির সব এখন ঠিক থাকি আছে বেশ ভালো আছে এখন তো কাকিমার কেমন আছে? হুম আমাদের বাড়িতেও সবাই ঠিক আছে ঠিক আছে এই বুজতে তো পারছিস weather change হচ্ছে যেহেতু একটু আধটু শরীর খারাপ করবে হুম সেদিকে নিয়ে একটু জ্বর মাঝে মধ্যে শরীর খারাপ হচ্ছে তো তখন medicine খেয়ে যাক একটু আধটু ঠিক থাকছি আবার যেমন কার তেমন weather যা খারাপ তাই না। হ্যাঁ এখন তো আবহওয়া তাই ওই মানে রকম মানে কখন ঠান্ডা কখন গরম। হুম। তো ওই আরকি তোদের ওই খবর কি? হুম আমাদের ওই খবর বলতে এখন বেশ ভালোই আর এখন তো তোর চাষ বাসের time তো এখন দেন পুঁতছে সব আর বাড়িতে এখন বসে আছি আমি গিয়েছিলাম সকাল বেলায় নিয়ে বাড়ি এলাম। হুম তো এখন দেন কেমন হয়েছে এই বছর মানে দানের ফলন তা কেমন হচ্ছে? এবছর ধান বলতে মনে এখন তো সব মানে সবাই ধান পুততে লাগেনি এই দিকে তো মানে যেকটা লাগিয়েছে আর সরসা লাগিয়েছে সরসাএখনো কাটা হয়নি কাটা পর মানে ধান চাষ হবে আবা মানে এখন আমরা যোগে লাগিয়ে দিয়েছে মানে আগে খানিক আগে ধনটা কাটতে পাবো তার জন্য হুম হুম হুম সবই ঠিক করেছিস ঠিক আছে দেখ এই time একটা ধান হয় ওটা ওই ধান তা মানে মানে হচ্ছে তো তোদের হ্যাঁ কি বলছিস বুঝতে পারলাম না মানে তোর network এ problem আসছে বুঝলি ও বলছিলাম মানে এই time এ যে ধানটা হয় এই ধানটা হচ্ছে তো তোদের এখন হ্যাঁ হ্যাঁ এই time এ তো ধানটা সেই ধানটা হচ্ছে আর যেটা মানের নামলা করে সরষে লাগিয়েছে এখন এখন সরষে তো পাকতে এখনো দেরী আছে তো মানে পাকা পর কাটবো নিজের নাম না করে তোর শেষ এই মাসের শেষ দিকে লাগাবো ও না তো ঠিকই আছে সেটা কোন ব্যাপার নেই আর তুই যে বলছিস যে কিভাবে ফার্মিং করবি মানে বলতে গেলে ধর কি চাষবাসের খবর তাছাড়া তার ফার্ম খুলবো বলছিলিস তো আ তো খুলবি তো না আমার ফার্মে join হবি না না সেরকম মানে ধর আ বললাম তোকে মানে সবজি চাষ করব বুঝলি মানে এইদিকে মানে ধর আমার ফাঁকা আছে বড় জমি আছে তারপর জমির মধ্যে ধর আমি চাষ করব এখন তো মানে চাষ করলে ধর এখন তোদেরই এ তোর কপির চাস তো উঠে গেল প্রায় তো এবার ধর আমি ভাবছিলাম যে কটা টমেটো চারা আর এ তোর বেগুন মানে দুটো সবজি আমি ধর লাগাবো ভুঙ্গে

তো এখন তুই কি করছিস আমি তো এখন ধর আমার এদিকে ধর পল্টি মুরগি ছাগল এসব এর চাষ আছে ঠিক আছে তারপর আমি ওই তোর মতন ওই সবজি চাষ টা করছি ঠিক আছে তো সবজির ব্যাপারে এইটাতে আমাদের এবারে তো বাঁধা কফি টা বেশি ভালো হয়েছে কফি টা তো তুই কেন বলছিস তুলে দেবো ব্যাপারটা